একটা ডাক্তারের কেবিন বলে মনে হচ্ছে যেখানে একজন মহিলা চেয়ারের উপর বসে রয়েছে।

এখানে একটি পোস্টার দেখা যাচ্ছে যেখানে লেখা রয়েছে জয়কালী মোটরস ।

একটা দোকান বলে মনে হচ্ছে যেখানে অনেকগুলো বাদাম এবং পাঁপড় ঝুলন্ত অবস্থায় রয়েছে।

আর একপাশে একটি হলুদ রংয়ের বিল্ডিং এবং অপর পাশে একটি সাদা রংয়ের বিল্ডিং দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলি মানুষ দেখা যাচ্ছে যারা বেচাকেনা করছে।

পাশাপাশি অনেকগুলো গাছ দেখা যাচ্ছে উপরে টিনের ছানি রয়েছে।

সামনে একটি গেট দেখা যাচ্ছে এবং গেটের সামনে অনেকগুলো বালু পড়ে রয়েছে।

একটি রুমে পাঁচজন ছাত্র-ছাত্রী পড়াশুনা করছে।

এখানে অনেকগুলি টমটম এবং মোটরসাইকেল দেখা যাচ্ছে।

তাদের মধ্যে কিছুটা পার্কিং অবস্থায় রয়েছে আর কিছুটা চলন্ত অবস্থায় রয়েছে।

সামনে অশোক লেইল্যান্ড বলে কিছু একটা লেখা রয়েছে এবং একটি বড় শোরুম বলে মনে হচ্ছে।

এবং রাস্তার দুইপাশে অনেকগুলি দ্যাবদারু গাছ এবং ফুলের গাছ দেখা যাচ্ছে।

এটা একটা দোকান বলে মনে হচ্ছে যেখানে অনেকগুলো কোকা কোলা এবং চানাচুরের প্যাকেট সামনের দিকে রয়েছে।

এবং সামনের দিকে অনেকগুলু পাতাবাহার এবং ফুল গাছ দেখা যাচ্ছে।

রাস্তার পাশে দুটি বাইক দাঁড়িয়ে রয়েছে।